চিত্রটিতে একটি বড় গুহা দেখতে পাচ্ছি এবং চিত্রটির মধ্যে অনেক মানুষজন হাঁটাচলা করছে দেখতে পাচ্ছি।

চিত্রটিতে একটি অনেক বড় মাঠের ছবি দেখতে পাচ্ছি এবং অনেক বাচ্চা সেখানে খেলা করছে দেখতে পাচ্ছি।

জিনিস পত্র দেখতে পাচ্ছি এবং বাজারের মধ্যে অনেক সব্জি দেখতে পাচ্ছি এবং অনেক মানুষজন হাঁটাচলা করছে দেখতে পাচ্ছি ।

এবং অনেক বৈদ্যুতিক আলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছি এবং একটি ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি এবং অনেক মানুষজন হাঁটাচলা করছে।

এই দৃশ্যটিতে একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তার উপরে কিছু মানুষজন ঢোল বাজাচ্ছে দেখতে পাচ্ছি এবং রাস্তার আশেপাশে অনেক বড় বড় ঘর বাড়ি দেখতে পাচ্ছি।